কি হবে বাবা-মার সামনে দাঁড়াবে, বাবা হয়তো এবারও office এ বন্ধুদের সাথে বাড়ি , কিন্তু সেতো কারো চ্যালেঞ্জের মুক্ত হতে চাই না জেভাবে নীল আকাশের বুকে ডানা মেলে উড়ে চলে পাখির দল কথাটা আটকাচ্ছে কিছু ভুল Hello Hello কত টাকা স্থানের অধিকারী বলে সে কি এতটাই অযোগ্য শহুরে জীবনে নগ্নতা ও জটিলতা স্বার্থপরতা থেকে পালিয়ে গিয়ে কবির মেঘ মদির মহুয়ার দেশের সাধারণ মানুষের সঙ্গে একাত্ম হতে চেয়েছে তার প্রিয় সাঁওতাল বরগুনায় সেখানকার প্রকৃতির সৌন্দর্য কে তিনি কল্পনার চোখে দেখেছে সেখানে সারাক্ষণ দীর্ঘ ছায়া খেলা করে দূর থেকে ভেসে আসে সমুদ্রের গান শহরের কোলাহল যেখানে নেই নিশ্চিন্ত ঘুমের কোন খুঁজে পান মানসিক প্রশান্তির শহরের জীবনের ক্লান্তি ভুলে কবি বলেছেন তার ক্লান্ত শরীরে মহুয়ার ফুল ভরে থাকুক মাহুবার কবির মধ্যে প্রচন্ড ছিল এক অদ্ভুত সত্যতা তাই রুক্ষ কর্মব্যস্ত শব্দ নগর থেকে তিনি মুক্তি পেতে চেয়েছিল আর ঐ জন্য যান্ত্রিক জীবন থেকে পাড়ি দিয়েছিলেন স্বপ্নময় তাকে সেখানে যাওয়ার পথে প্রকৃতি দিয়েছিলেন স্বপ্নময় সেখানে যাওয়ার পথে প্রকৃতির অপূর্ব ছবি মনকে আপ্লুত করেছিল কবি জানিয়েছিলেন কবির মনে হয়েছে সন্ধ্যার আক্রমণ সূর্য জলপথে বিচিত্র খেলায় মেতে উঠেছে কবির মনে হয়েছে যেন কাঁচা সোনা আকাশ থেকে গলে গলে পড়ছে প্রকৃতির নির্মল শান্ত অপূরণীয় বিমুগ্ধ রূপে কবি অনুগ্রহ অভিভূত হয়েছিলেন হূদয়ের গভীরতা গভীরতম আকাঙ্ক্ষা থেকে তিনি উচ্চারণ করেছিলেন তাঁর ক্লান্তির উপর ঝরুক মহুয়ার ফুল সে মাসুম মহুবর গন্ধ, কবি এই প্রকৃতির থেকেই ঐমন কবি সমর সেন শ্রমজীবী মানুষের ক্লান্তিহীন কর্মের কথা শুনিয়েছেন এই কবিতায় কয়লা খনির শ্রমিকরা দিনরাত কাজ করে চলেছে তারা ক্লান্তিহীন তাদের চোখ ঘুম ঘুম কেড়ে নিয়েছে বেঁচে থাকার লড়াই নাগরিক জীবনের ব্যস্ততা ফেলে গিয়েছিলেন সেখানে দেখেছিলেন প্রকৃতির অপূর্ব ছিন্ন পথের দুধারে সরাসরি দাঁড়িয়েছিল খারি খারি দাঁড়িয়েছিল অসংখ্য দেবদারু গাছ কবি লিখেছিলেন রাত্রির নির্জনতা ভেঙে এক সময় গভীর কানে ভেসে আসে কয়লাখনির গভীর শব্দ সেই শব্দ অন্ধকার কে ভেদ করে কবির কানে পৌঁছে যায় শিশির ভেজা সকাল সকলের কবি প্রত্যক্ষ করেন ধুলোকালি মাথা নিদ্রাহীন ক্লান্তির

কৃষ্ণর কাহিনী কবির উপলব্ধি করেন তাঁর স্বপ্নের মহুয়ার দেশ গণতন্ত্র সভ্যতার, বিপন্নতায় কর্মী লিখে লেখেন, কয়লা কয়লা কলকারখানার বুদ্ধ পরিবেশে নাগরিক লোভ-লালসার মালিক-শ্রমিকের আচ্ছন্ন কেরেস এখানেও যেন শান্তির কোন পথ খোলা নেই অদ্ভুত এক! ক্লান্তির কর দুঃস্বপ্ন ছড়িয়ে রাখে অবসন্ন মানুষের চোখ অভাবী মানুষের জীবনে ভাট একটা স্বপ্ন রাজা মনের মানুষ প্রকৃতি তার

নিখোঁজ হয়ে যায়, তার ছোট ছোট হারিয়ে সে নিজেও না খেয়ে প্রায় উন্মাদের মতো ঘুরে বেড়িয়ে দেশজোড়া দুর্যোগে যখন অন্যরা পঙ্গপালের মত খেতে তে এসে তখনও উৎসবের খাড়া হয়ে উঠেন এর কারণ সঠিক সময়ে পৌঁছাতে পারিনি ভাত গল্পে অসহায় দরিদ্র মানুষের জীবন ছবি ধরা পড়েছে মহাশ্বেতা দেবী নির্যাতিত মানুষের নেফ্রনের চিত্র তুলে ধরেছে দেখিয়েছেন গ্রাম বাংলার মানুষ কত অসহায় উৎসবো আসিনি, দুইজনি বাধাঁচলে মন একে একে অপরের পরিচিত দরিদ্র উৎসবের খিদের জ্বালা বাহিনী বসে সারাদিন ধরে উৎসবকে নিজের কাজ করিয়ে নেয় বড় বাড়ির পিসিমা খেতে পায়না সেই প্রসঙ্গে এই উক্তিটি করা হয়েছে

বাহিনীর মনিত বাড়ীতে কাজ করে ঠিকঠাক খেতে পাবে সকাল থেকে কাঠ কাটতে কাটতে ফুটন্ত ভাতের মধ্যে তার মন আনন্দে আপ্লুত হয়েছিল সারাদিন কাজ করে সামান্য ভাত পুকুর পেতে পারেনা উৎসবের মতো গরিব মানুষ সারাদিন তারা কাজ করে কাজের শেষে সামান্যতম খাদ্য তাদের জোটে না তাই বড় মানুষের সেই হৃদয়হীনতা কে তুলে ধরা হয়েছে বিশেষের সঙ্গে এই হৃদয়বন ঘুম থেকে উঠে ছে জানতে পারে বুড়ো কর্তা মারা যাওয়ার ওষুধ বাড়ির ভাত ফেলে দেওয়া হবে, সেই সময়তার ভাতের আশঙ্কা জেগে উঠে তাই সেই দাইসে বাহিনীর কাছ থেকে বড়বাজার দেশকে নিয়ে দৌড়াতে থাকে সে ভাতের জন্য তার দীর্ঘ সময় অপেক্ষা শেষ ভাত এখনও তার হাতে নিয়েছে বাসনে যখন উৎসবটি অস্থিত বাড়িতে ভাত খেতে বারণ করে তখন বাহিনীর এমন নিয়ে নিজের উত্সবে পক্ষে সহ্য করা কঠিন হয়ে পড়ে তাই সে কান্তের মতন দাঁত বার করে বালির নিচে

কেননা এতদূর থেকে, police আস্তে আস্তে রাত দুপুর হয়ে যাবে ততক্ষণে এমরা দহেবটি কে সেইসঙ্গে অত্যন্ত সচেতন চৌকিদার দীর্ঘদেহ দিকে তাকিয়ে বলেছিল হয়তো অনেকদিন আগেই সে মারা গেছে, তো মরা দেহটা ফুলে ঢোল হয়েছে, চৌকিদার মানুষগুলিকে উদ্দেশ্য করে বলেছিলেন মৃতদেহ তাকে নদীর চড়ায় ফেলে দিয়ে আসার চৌকিদারের এই পরামর্শ কটাক্ষ করেছে বিশেষনে বিশেষায়িত করার কারণ তিনি একতিশ বারো বৃদ্ধাকে ও দেখে সনাক্ত করেন, এই দেহটাই প্রাণ আছে কিনা বরং তিনি সিদ্ধান্ত এসেছিলেন বৃদ্ধার আত্মহত্যা hello hello hello কিছু তো বুঝতে পারছি না যে আমার কথাটা শুনতে পাচ্ছে কিনা পাচ্ছে না কি করি কি করি এবার আমি

station এর দিকে সামনে সুভাস গ্রাম station station নে তখুন একটা train ঢুকছে, ইন্দ্র কোনরকমে হাঁপাতে হাঁপাতে train এ উঠে পড়ে পা বারা এক অচেনা পথে এদিকে ছেলে বাড়ি না ফেরায় বাবা বাবা ব্যাস্ত হয়ে স্কুলে phone করে জানাজায় স্কুল অনেকক্ষণ বন্ধ হয়ে গেছে আর ইন্দ্র নিয়ে বেরিয়ে গেছে এরপর থানায় ডায়েরি অনেক খোঁজাখুঁজি করে ইন্দ্র কি কোন ইন্দ্রকে খুঁজে পাওয়া যায় না দেয়ালে দেওয়ালে নিখোঁজ ইন্দ্রনীলের ছবি এবং সেইসঙ্গে সন্ধানকারীদের দশ হাজার টাকা পুরস্কারের প্রতিশ্রুতি কিন্তু তিনদিন কেটে গেল কেউ সন্ধান দিতে পারেনা ছেলেকে হারিয়ে যাওয়া ব্যবস্থাও দিনদিন করুন হয়ে পড়তে থাকে সারা ঘরে ছড়িয়ে থাকার ছেলের পড়ার বই খাতা রং পেন্সিল খেলার ফুটবল ব্রাকেট যেন ইন্দ্রকে খোঁজে ছেলে হাতে থাকা ছবিগুলি যেন জীবন জীবন্ত হয়ে মাতৃ হৃদয় ছুয়ে জাই রাঙ্গা উপর রাখা পিতলের medal টি দেখে আর চোখের জল ধরে রাখতে পারেলোনা মা পারে না মা গতবছর স্কুলে second হয়েছে এটা পেয়েছিল ইন্দ্র

পিঠে school bag সেই ছবি সামনে ধাস করে পরে তার তীব্র অনুশোচনা চোখের জলের ধারার মাধ্যমে বৈশাখী এদিকে ইন্দ্র পৌঁছেছে এক অচেনা গ্রাম চার দিন ধরে এখানে সেখানে ঘুরতে ঘুরতে এতটাই ক্লান্ত যে চলবার শক্তি নেই প্রথম দিন কাটছে যে খুদরা পয়সা ছিল তার ঐ মুড়ি বাদাম টা কিনে খেয়েছে কিন্তু দুদিন যে প্রায় অভুক্ত চোখ মুখ বসে গেছে পরনের পোশাক এতটাই মহিলা হয়েছে যে School dress বলে বোঝার ওপায় নি ধীরে ধীরে হাটতে হাঁটতে একটা বড় মাঠের কাছে মাঠে অনেক ভিড় জমেছে কিসের জন্য খেলা হচ্ছে মাইকে ঘোষণা কানের আছে ইন্দ্রের পরবর্তী প্রতিযোগিতার চারশ meter দৌড়

পয়সা জোগাড়ও খিদে মেটানো সুযোগ সে পাবে না, তাই counter রের সামনে গিয়ে নিজের নামটা লিখিয়ে রয়েছে কাগজ দেওয়া হয় তাকে, তাদে বড় বড় লেখা ইন্দ্র নীল এটা নিজের শরীর লাগিয়ে নাও তারপর নিজের লাইনে খেদাও ইন্দ্র কাগজটা বুকের কাছে লাগিয়ে লাইনে দাঁড়াই, একসাথে তো উঠবে চলেছি আটজন সবাই প্রাণশক্তিতে ভরপুর উচ্ছ্বাস পরামন কিন্তু ইন্দ্র হাপাচ্ছে একসময় one two three start বললে বাঁশির শব্দ প্রথমদিকে ইন্দ্র কিছুটা পিছিয়ে বড়ে বুকের ওপর nameplate দেখে দর্শকরা উৎসাহ দিচ্ছে সুন জছে বুবাই বুবাই আবার কিছুক্ষণে পল্টু পল্টু, ইন্দ্র বুঝতে পারে কষ্ট হোক প্রথম তোকে প্রথম তাকে হতেই হবে

আবাজ মুছে ফেলবে নিজের অজান্তেই পায়ের গতি বেড়ে যায় তার দর্শকরা অবাক হয়ে যাই ইয়াবার কি আগে থেকে আমি দেখিনি জায়হক আবার চিৎকার ইন্দ্র ইন্দ্র আর বেশি বাকি নেই সীমাতে ছুটে ইন্দ্র ইন্দ্র মনে মনে ভাবে এই সময় বাবা যদি কাছে থাকতো সে মনে মনে বলে বাবা-মা তোমার দেখো আজ তোমার ছেলে first হতে চলেছে কোন্যরকম finish line টা ছুয়ে পড়ে ইন্দ্র কিন্তু পরক্ষনে ইন্দ্রে নাক মুখ তে রক্ত বেরোতে শুরু করেছে doctor আর ambulance ডাক কিন্তু পরক্ষনে first aid ইন্দ্রের নিথর উহ দেহটা, পডেথকে মাটি ইন্দ্র মারা গিয়ে করে দেয় সেও প্রথম হতে পারে হারিয়ে যাব যেদিন আমি পড়বে আমায় মনে একটা এক ফোটা জল আসতে দিও তোমার দুটি চোখের কোনে, সেদিন যতো ডাকবে আমায় দেবনা আর সারা হারিয়ে যাব দূর আকাশে ছোট একটা তারা জানি হৃদয় সেদিন কাঁদবে তোমায় পড়বে আমায় মনে সামনে রেখো কষ্টটা কি তোমার মনের করি রাখিয়া বলছি নাকি

হ্যাঁ শুভ্র,

শুনলাম তোদের গ্রামে নাকি বাসন্তী পুজো হচ্ছে. আমি শুনেছিলাম যে বাসন্তী পুজো এরকম হয় এমনিতে তো আমাদের দূর্গা পুজো সাধারণত english এর অক্টোবর নভেম্বর মাসের দিকেই হয়

দেখ বাসন্তী পুজোটা চৈত্র মাসের শুক্ল পক্ষের বাসন্তী পুজোটা হয় আর কি

এখন এই বাসন্তী পুজোটা আশ্বিন মাসের দূর্গা পুজো

নামক বৈশ্যের সঙ্গে মিলে রাজা স্রোত বসন্ত কালে রীতি মেনে মেয়েদের দেবী দুর্গার আরাধনাও করেছিলেন আর কি ঠিক আছে

দেবী দূর্গা পুজো প্রথম পূজারী হিসাবে চন্ডীতে রাজা সুরতেরই উল্লেখ রয়েছে ঠিক আছে

এই একদিন তাকে আক্রমণ করে এবং সুরৎ পরাজিত করে সে এই সুযোগেই তার সবার বড়োরা লুটপাট চালায় আর কি কাছের মানুষ এমন আচরণের স্তম্বিত হয়ে যান সুরৎ বনে ঘুরতে ঘুরতে তিনি মেট আশ্রমে পৌঁছান ঠিক আছে

এই এটা একটা দুর্গার একটা বাড়ি ঠিক আছে

বাসন্তী পুজোটা বসন্ত কালেই হয় আর শরৎ কালে যেটা হয় শারদীপুজো আমরা জানি দূর্গা পুজো বলে থাকি. ঠিক আছে আচ্ছা বুঝেছি তার মানে এই পুজোটার পেছনে অনেক ইতিহাস আছে আমি তো জানতাম না যে এত কিছু গল্প আছে আমি জানতাম হয়তো কিছু কিছু জায়গায় একটা অন্য সময়ের পুজো সাধারণ ভাবে হয়ে থাকে কিন্তু এটা যে দুর্গার একটা রূপ অন্য তার পেছনে এত গল্প আছে একটা প্রথম তোর মুখেই শুনলাম বেশ ভালো লাগলো এত কিছু জানতে পেরে তা তুই আমায় একটা কথা বল এই যে গ্রামে বাসন্তী পুজো হয় আমাদের শহরে বা কলকাতা শহরের আশেপাশে দূর্গা পুজোতে অনেক বড় বড় দূর্গা পুজো হয় যেমন অনেক বিভিন্ন রকমের থিম হয় সবাই নিজের নিজের আশেপাশে এলাকার চাঁদা কাটে সেই টাকা জমিয়ে অনেক খরচা করে অনেক ধরণের দোকান পাট বসে অনেক ধরণের ব্যবসা এই পুজোটাকে কেন্দ্র করে হয় প্রচুর মানুষের আয় হয়

তো গ্রামের দিকে যে এই বাসন্তী পুজোটা বা দূর্গা পুজোটা হয়, মানে দুর্গার একটা রূপ যে বাসন্তী পুজো তো সেই পুজোটাও কি এরকম জাক জমক করেই হয় নাকি অন্য রকম ভাবে এটা পালিত হয় বা ঘরোয়া ভাবে পালিত হয় তা কিরম ভাবে পালিত হয় মানে এই যে ধরুন ওই রকমই ভাবেই হয় আর কি কিন্তু একেবারে দূর্গা পূজারোই মতো এখানেও অনেক দোকান পাট বসে অনেক জন তাদের ব্যবসা করে এখানে এসে সমস্ত রকম মানুষ এই ব্যবসার মাধ্যমে অনেক কিছু করেছে জীবন চালিত করে আর কি ঠিক আছে এখানেও অনেকরকম জাঁকজমক আলো লাগানো হয় আলোও দেখাও হয় অনেক রকম নাগরদোল্লা টাগোরদোল্লা সব কিছুই যেমন দূর্গা পুজোয় যেরকম হয় সে রকমই এখানেও হয় আর কি

গ্রামে বেশির ভাগ গ্রামে প্রচলিত আছে এটা আর কি এটা শহরের দিকে প্রচলিত নেই বেশির ভাগ গ্রামেই হয় শহরের দিকে কিছু কিছু জায়গায় হয় বেশির ভাগটা গ্রামেই হয় আর কি আচ্ছা এই পুজোটা কি হ্যাঁ বল এই পুজোটা কি মানে প্রত্যেকের বাড়িতে বাড়িতে হয় না কি পুরো এলাকা ভিত্তিক একটা সবাই মিলে একটা

আমাদের দূর্গা পুজো যেমন কি হয়, শহরের দূর্গা পুজো এলাকা ভিত্তিক টাই বেশি হয় খুব কমই বনেদি বাড়ি এরকম আছে যাদের খালি বাড়ির মধ্যে দূর্গা পুজো হয়. কিন্তু তা ছাড়া সাধারণত কলকাতার দূর্গা পুজো এলাকা ভিত্তিক হয় যেমন আমাদের এলাকার নাম উত্তর পাড়া পুরো উত্তর পাড়ার একটা পুজো হলো আবার ধর আমাদের পাশের পাড়ার নাম নবপল্লী. নবপল্লীতে একটা পুজো হলো এইরকম তো তোদের গ্রামের বাসন্তী পুজো কি এরকম এলাকা ভিত্তিক হয় না প্রত্যেকের বাড়ি বাড়িতে হয়? হ্যাঁ দু তিনটে এলাকা নিয়ে একটা পুজো হয় আর কি. ঠিক আছে দু তিনটে এলাকা নিয়ে যেমন দূর্গা পুজো যেমন পাড়ায় পাড়ায় এখানে একটা হচ্ছে পাশে আর একটা হচ্ছে এরকম হয় কিন্তু এটা আ দু তিনটে এলাকা নিয়ে বা অঞ্চল নিয়ে একটা পুজো হয় আর কি ঠিক আছে

মানে এটা আরো বোরো মাপের হয় মানে এখানে যেমন এক একটা পাড়া নিয়ে এক একটা পুজো হয় বা এক একটা পাড়ার মধ্যে ও অনেক দেখেছি দুটো তিনটে ভাগে পুজো হয় তোদের ওখানে পুরো এলাকা ভিত্তিক মানে অনেক বোরো এলাকা জুড়ে পুজো হয় আর কি তাই তো

মেলায় কি কি দোকান বসে মেলায় অনেক রকম স্টেশনারি খেলনা এইসব বসে খাওয়ার দাওয়ার দোকান বসে বিষের দোকান বসে সমস্ত দোকান বসে দোকান বসে একদম রোল চাউমিন মিস্টি বিভিন্ন রকমের মিষ্টি তারপর জিলিপি টিলাপি যেমন জিলিপি গাজা গজা এইসব আর কি আবার

হাঁড়ি কড়াই এইসব বসে আর পান বিড়ি পান বিড়ির দোকান বসে চা দোকান বসে বাহ তা কত মানুষের সমাগম হয় ওখানে মানে আমাদের এখানে যেমন কিরম হয় যেমন ধর আমাদের উত্তর পাড়ার একটা পুজো হচ্ছে তো উত্তর পাড়ার যদি পুজোটা বিখ্যাত হয় তাহলে সারা কলকাতার লোক উত্তর পাড়ার পুজো দেখতে আসে. তা তোদের যে অঞ্চল ভিত্তিক পুজো হয় তো সেখানে কি পাশের বা অনেক দূরের কোনো অঞ্চল থেকে সে পুজো দেখতে আসে.

কিন্তু যেখানে এখানে পুরো অঞ্চলে হয় না সব সব জায়গায় হয় না সেহেতু এ অঞ্চল থেকে অন্য অঞ্চল এর লোক ও এসে এই অঞ্চলে পুজো দেখতে আসে যেহেতু সব জায়গায় হয় না এই তো অনেক দূর দূর থেকে আসে অনেকে দেখতে আসে খেলাধুলো ও হয় সবই সব দেখতে আসে অনুষ্টান হয় বিভিন্ন রকমের অনুষ্ঠান হয় সন্ধ্যায় অনুষ্ঠান দেখতে আসে. দূর্গা পূজার জায়গায় অনেক জায়গায় দূর্গা পূজাতে অনুষ্ঠান হয় না কিন্তু ওই জায়গায় অনুষ্ঠান হয় আর কি বিভিন্ন রকমের অনুষ্ঠান হয় আর কি তাই জন্যই সবাই দেখতে যাই এই যাত্রা অনুষ্ঠান গাজন তার পর নৃত্যা অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান এই সব হয়ে থাকে আর কি আচ্ছা, আর তোদের এই যে বাসন্তী দেবী এটা কি দুর্গার মতোই এর বাহন কি এর সব তো দুর্গা পুরো দুর্গা,

আচ্ছা তো গ্রামে তো অনেক আহ যেহেতু কাজের অভাব তো কাজের সূত্রে অনেকে বাইরে চলে যায় তো এই পুজো উপলক্ষে কি সবাই আবার গ্রামে ফিরে আসে সবাই সবার জায়গা থেকে দূর্গা পুজো যেরকম আমাদের কলকাতা থেকে যারা বাইরে যায় বেঙ্গালোর হায়দ্রাবাদ কাজ করতে তারা দুর্গ পুজোর সময় চেষ্টা করে বা

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ এ বছরে যেহেতু একবার পুজো হয় তাই সবাই যে যার যেখানে থাকুক না কোনো এ বছরে একবারই এই পুজোতে বাড়ি আসে সবাই বাড়ি এইবার তোদের বন্ধু বান্ধব রা যে এসছে

খুব আড্ডা মজা হয় আর কি তার পর সন্ধ্যার পরে যখন মেলাতে যাওয়া হয় কিংবা আড্ডা মজা হয় এই আর কি এত অনেক দিন পর দেখা হয় বন্ধুদের সঙ্গে খুশি তো হবেই মজা

আচ্ছা তা তুই যে বাড়ি গেলি এই পুজো উপলক্ষে তুই প্রথমবার বিবাহিত অবস্থায় মনে হয় বাসন্তী পুজো কাটাবি এর আগে যত বাসন্তী পুজো তুই কাটিয়েছিস মনে হয় তুই বিবাহিত ছিলিস না এটা তোর প্রথম বিবাহিত বাসন্তী পুজো তো সে ক্ষেত্রে তোর জন্য কি কি দায়িত্ব বেড়ে গেছে bara

বিবাহিত জীবনে জানিস যে রকমই হয় সবকিছু সঙ্গে একসঙ্গে বাড়ির লোকের সঙ্গে ঘুরে বেরুতে করতে হয় এটা ওটা কেনাকাটা এসব খাওয়া দাওয়া এইসব আরকি পূজা অর্চনা দেখা খরচা সমস্ত রকমের খরচ হেন তেন বেড়ে যাচ্ছে এইসব আর কি বিভিন্ন রকমের খরচা জানিস তো বিয়ে হলে কিরকম খরচা হয় তা ঠিক আর বাড়ির মানে আমাদের এখানে দূর্গা পুজো হলে এমন আমাদের বাড়িতেও সেই পুজোটা আর কি আমিরের প্রভাব পরে এমন সবাই সেজে গুঁজে থাকে সবাই অন্য রকম ভাবে এই পাঁচ দিন ছয় দিন জীবনযাত্রা একটু দেরিতে ঘুম থেকে ওঠা কাজবাজ যেহেতু চাপ থাকে না কারণ এই পাঁচ দিন ছয় দিন সাধারণত আহ বেশিরভাগ কাজের জায়গায় ছুটি থাকে তবুও একটু অন্য রকম ভালো খাওয়া দাওয়া একটু দেরি করে ঘুম থেকে ওঠা একটু আড্ডা বেশি মারা এই ধরণের জিনিস গুলো কোথাও ঘুরতে যাওয়া মাংস মাছ ডিম প্রত্যেকদিন খাওয়া দাওয়া তো আমাদের এই যে পরিবর্তন গুলো হয় তা তোদের গ্রামেও কি সেই তোদের তোদের নিজের তো নিজের পরিবারের আশেপাশে তোদের আত্মীয় স্বজনদের পরিবারে কি ধরণের পরিবর্তন চলে আসে এই

ঠিক পুজোতে দেখ এখানে তো পাশাপাশি আর কোনো পুজো হয় না দুর্গ পুজোর মতো যেরকম পাশাপাশি পুজো হয় সেরকম সবাই ঘুরতে যায় আর কি এ পুজো থেকে প্যান্ডেল দেখতে যায় ঠাকুর দেখতে যায় সে রকমটা হয় না এখানেই থাকে এখানেই পুজো দেখে এখানে অনুষ্টান হয় অনুষ্টান দেখে সন্ধ্যার পর থেকে অনুষ্টান শুরু হয় যায় সব অনুষ্টান দেখে খাওয়া দাওয়া করে এখানেই মেলাতেই সবসময় কাটায় আর খাওয়া দাওয়ার কথা যেটা বলছিস তাইতে এই যে এখন সপ্তমী অষ্টমী এখন নিরামিষ চলে আর কি আমিষের কোনো আয়োজন নেই যেহেতু পুষ্পাঞ্জলিটা হয় আর কি তার জন্যই সবাই ধুতি পরে থাকে ঠিক আছে তার জন্যই এখন আমিষ হয় না অষ্টমীর পর থেকে আমিষ হয় অনেকে আবার নবমীতে অঞ্জলি দেয় তাই নবমী পর্যন্ত অনেকে আবার আমিষ নেই না আর কি আমিষ খায় না নিরামিষ খেয়ে থাকে ঠিক আছে যত সময় না পুজো শেষ হচ্ছে তত সময় ধরে আমিষ আমিষ ছাড়াই থাকে আর কি এরকম ভাবেই খাওয়া দাওয়া তারপর থেকে দশমীর পর থেকে সবাই আত্মীয় স্বজনরা যখন আসে তখন দশমীর পর থেকে পুরা একদম আমিষের আর আচ্ছা তোদের ওখানেও বাসন্তী পুজো পাঁচ দিনেরই হয় মানে এখানে যেরম ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী

তোদের মানে দেবীর বিসর্জন হয় কোনদিন? দশমীর দিন দেবীর বিসর্জন যেমন ওখানে দশমীর দিনই ঘটটা বিসর্জন হয়ে যায় তারপর অনুষ্টান যেহেতু চলে তাই আরও দু তিন দিন অনুষ্ঠান হয়ত extra চলে তার জন্য একটু বেশি হয় আর কি তার পরে দু তিনদিন পরে আবার ঠাকুরটাকে বিসর্জন দেওয়া হয়.

আর তোদের যে ঠাকুরটা তোদের এই এলাকা তোদের এলাকার যে ঠাকুরটা সেটা কত বিসর্জন দেওয়া হয়

তার পর বিসর্জনের পর যেমন আমাদের এখানে আহ অনেক

তোদের ওখানেও কি একইরকম ভাবে হয় মিষ্টি বিতরণ সব কিছু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ মানে যত জনই বিসর্জন দেখতে ঠাকুরের প্রতিমা বিসর্জন যায় ততজন দেখতে আসে ততজন কেই মিষ্টি দেওয়া হয় আর কি পাঁচ ছয়শ জনই হয় তো আসেনা কিন্তু হয় আর কি বিসর্জন হয় বাজি ঠাজি ফোটানো হয়. হ্যাঁ বাজি থেকে মনে পড়লো যে আমাদের এখানে তো শব্দ বাজি এখন নিষিদ্ধ যেহেতু পরিবেশ নিয়ে সচেতন হচ্ছে সবাই আস্তে আস্তে তো আমাদের এখানে শব্দ বাজিটা নিষিদ্ধ করে দিয়েছে তাও লোকজন

খুব কম সংখ্যক হলেও ফাটায় তো তোদের ওখানে বাজির চল কতটা আছে? বা বাজির চল থাকলেও কি রকম বাজির চল? মানে রং মশাল তারা বাতি এগুলো বেশি নাকি পট কালী পটকা, দোদোম চকলেট বোম মানে প্রচলিত যে সব শব্দ বাজি গুলো সেগুলোরও চল আছে. সমস্ত রকম তারাবাতি আগরবাতি সব সমস্ত রকমের আছে তারাবাতি

হালকা ফুলকা বোম ফাটানো হয় আর কি, বেশি আওয়াজের বোম নয় হালকা আওয়াজের বোম ফাটানো হয় আর কি যাতে শব্দ দূষণটা কম হয় আর কি তার জন্যে আচ্ছা তোদের আহ প্রতিমা কোথা থেকে আসে? মানে আহ এ ধারে কাছে কোনো মূর্তি শিল্পী বানায় নাকি আমাদের কলকাতা থেকে কিনে নিয়ে যাওয়া হয় ওখানে আমাদের পাশাপাশি মূর্তি শিল্পী আছে সবসময় আমাদের এখানে দূর্গা পুজো হলেও দূর্গা পুজোর মূর্তি বানায় এখন বাসন্তী পুজো বাসন্তী পুজোর মূর্তি বানাচ্ছে সবসময় হচ্ছে পাশাপাশি লক্ষী ঠাকুরও বানায়. আচ্ছা মানে মূর্ত্তি শিল্পীর চল ওখানে আছে মানে এখানে যেমন মূর্তি শিল্পী খুব কিছু কিছু জায়গা তেই আছে ওখানে এরকম ওখানেও আছে তাইতো

ওখানে যেমন কুমারটুলি টুলি থেকে দুর্গাপুজোর সময় নিয়ে আসে দূর্গা এখানে মূর্তি শিল্পী আছে নিজস্ব সব মূর্তি শিল্পীরাই বানায় তো এই যে পাঁচ দিন ব্যাপী যে বাসন্তী পুজোটা হয় তো এই পুজোর চলাকালীন কোনো উম বস্ত্র বা কোনো উপহার পরিবারের মধ্যে বড়োদের বাচ্চাদের দেওয়ার কোনো প্রচলিত প্রথা তোদের মধ্যে আছে? যেমন আমাদের এখানে পুজো এলে পুজো উপলক্ষে কিছু জামা কাপড় একে তাকে দেওয়া হয় আত্মীয় স্বজনদের মধ্যে উপহার হিসাবেই দেওয়া হয়